গেইটের ইপরে সাদা রং করে অনেককিছু লেখা রয়েছে।

এবং তার পাশেই রয়েছে বৈদ্যুতিক তাদের লাইন ।

তার পাশেই রয়েছে একটি নীল রঙের স্কুটি ।

এখানে একটি বড় ভ্রীজ দেখা যাচ্ছে।

ছবিটির উপরেই রয়েছে লাল সাদা পর্দা দিয়ে--

কাগজ দিয়ে ডেকোরেশন করা রয়েছে।

তার পাশেই রয়েছে একটি বড়ো টেবিল এবং টেবিলের উপরে অনেকগুলি--

সৌরজগতের ছবি এবং একটি বড়ো হাতের ছবি।

ওষুধ রাখা আছে তার পাশাপাশি বাচ্চাদের খাবার সেরিলেক্স এবং বিভিন্ন ধরনের।

একটি বড়ো বিল্ডিং রয়েছে।

বয়স বিল্ডিংএর পাশে আছে একটি রাস্তা।

ছবিটিতে বাস স্কুটি গাড়ি বাইক প্রভৃতিসহ বিভিন্ন যানবাহন দেখা যাচ্ছে।

অনেক বড় বড় গাছ এবং গাছের মধ্যে একটা জলাশয়।